নমস্কার gchempaint এ edit preferences templates এবং residues এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
preferences সম্পাদন করা
templates পরিচালন করা
প্রস্তুত templates নির্বাচন এবং ব্যবহার করা
নতুন template যোগ করা
আমরা we শিখব:
residues ব্যবহার করা এবং
to সম্পাদন করা
এখানে আমি ubuntu linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
gchempaint chemical structure editor সম্পর্কে জানতে হবে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
আমি নতুন gchempaint এপ্লিকেশন খুলেছি
preferences সম্পাদনা দ্বারা এটি শুরু করি
edit মেনুতে টিপে preferences এ go এটিতে টিপুন
gchempaint preferences window খোলে
এখানে default compression level for gchempaint files files সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
ডিফল্টরূপে এটি এখানে শূন্য
শূন্য না হলে gzip ব্যবহার করে file সংকুচিত করা হবে
আমি অন্য tutorial invert wedge hashes সম্পর্কে শিখব
gchempaint এ প্রতিটি document একটি সহযোগী theme রয়েছে
default theme gchempaint হিসাবে রাখুন
এখন আমি themes বিভাগের নীচে arrows সম্পর্কে বিস্তারিত বর্ণন করব
tool box বিভিন্ন অ্যারো লক্ষ্য করুন
add an arrow for an irreversible reaction
add a pair of arrows for a reversible reaction
add an arrow for a retrosynthesis step
add a double headed arrow to represent mesomery
এই 4 the অ্যারো display area তে যোগ করুন
add an arrow for an irreversible reaction tool টিপুন
তারপর display area then টিপুন
একইভাবে আমি display area তে অন্যান্য ধরনের অ্যারো যোগ করব
preferences dialog box themes field থেকে arrows নির্বাচন করুন
একটি প্রাসঙ্গিক menu খোলে
এখানে আমরা অ্যারোর দৈর্ঘ্য প্রস্থ এবং দূরত্ব বৃদ্ধি বা হ্রাস করতে পারি
mouse দ্বারা up এবং down arrow ত্রিভুজে টিপুন
এবং display area তে অ্যারোতে পরিবর্তন লক্ষ্য করুন
এখন arrow heads সম্পর্কে শিখব
a b এবং c এর ডিফল্ট মান এখানে প্রদর্শিত হয়েছে
a b এবং c প্যারামিটার arrow হেডের আকৃতি বদলাতে সাহায্য করে
প্রতিটি প্যারামিটার বৃদ্ধি বা হ্রাস করে arrow heads পরিবর্তন লক্ষ্য করুন
window বন্ধ করতে close বোতামে টিপুন
display area পরিষ্কার করুন
ctrl + a টিপুন
edit মেনুতে go clear এ টিপুন
এর পর templates পরিচালন করা শিখি
use or manage templates tool টিপুন
নীচে property dialog box প্রদর্শিত হয়
property dialog box drop down তালিকা সহ templates রয়েছে
তালিকাকে amino acids aromatic hydrocarbons nucleic bases nucleosides এবং saccharides রয়েছে
প্রতিটি বিকল্পের submenu রয়েছে
submenu থেকে aromatic hydrocarbons নির্বাচন করে benzene এ টিপুন
property পৃষ্ঠায় benzene প্রদর্শিত হয়েছে
benzene কাঠামো প্রদর্শন করতে display area তে টিপুন
একইভাবে naphthalene এর কাঠামো নির্বাচন করে display area তে টিপুন
display area তে আপনার নিজের অন্যান্য কাঠামো নির্বাচন করে রাখুন
file সংরক্ষণ করুন
toolbar থেকে save the current file icon টিপুন
save as dialog box খোলে
file name benzene লিখুন save বোতামে টিপুন
এখন বিদ্যমান template তালিকায় একটি নতুন template যোগ করা শিখি
toolbar থেকে open a file icon টিপুন
files এবং folders সহ একটি window খোলে
তালিকা থেকে hexane নির্বাচন করুন
এখন open বোতামে টিপুন
template property পৃষ্ঠা থেকে add বোতামে টিপুন
new template পৃষ্ঠা খোলে
ফীল্ডগুলি hasname এবং category
category ফীল্ডের একটি drop down তালিকা রয়েছে
আমরা তালিকা থেকে নির্বাচন করতে পারি বা নিজে যোগ করতে পারি
নতুন category যোগ করতে text ফীল্ডে hydrocarbons লিখুন
name ফীল্ডে যৌগের name hexane লিখুন
display area তে hexane এর কাঠামোতে টিপুন
এটি new template property পৃষ্ঠায় প্রদর্শিত হবে
ok বোতামে টিপুন
এখন templates drop ডাউনে টিপুন
hexane নির্বাচন করুন
template এর তালিকায় hexane এর কাঠামো যুক্ত হয়েছে
এখন নিজে hydrocarbons octane কাঠামো যোগ করুন
hexane file বন্ধ করুন
file বন্ধ করতে file মেনুতে go close এ টিপুন
select one or more objects tool টিপে templates property পৃষ্ঠা বন্ধ করুন
এখন residues সম্পর্কে শিখি
residues এর ব্যবহার
carbon চেনের সাথে যুক্ত ফাংশনাল গ্রুপের ধরন জানতে
ফাংশনাল গ্রুপের কাঠামো জানতে
ডাটাবেসে একটি নতুন ফাংশনাল group যোগ করতে করা হয়
tools মেনুতে go edit residues এ টিপুন
residues window খোলে
এতে তিনটি বোতাম রয়েছেnew save এবং delete
new বোতামের drop down তালিকা রয়েছে
তালিকা থেকে npr নির্বাচন করুন
identity ট্যাব নির্বাচিত রেসিডিউয়ের সঙ্কেত এবং name প্রদর্শন করে
formula ট্যাব রেসিডিউয়ের কঙ্কালিত কাঠামো প্রদর্শন করে
একইভাবে secondary butyl secondary butyl এর জন্য sbu নির্বাচন করুন
সঙ্কেত name এবং নির্বাচিত রেসিডিউয়ের কঙ্কালিত কাঠামো লক্ষ্য করুন
এখন একটি নতুন residuehydroxy oh group যুক্ত করি
নতুন residue যোগ করতে new বোতামে টিপুন
symbol ফীল্ডে oh লিখুন
এর name hydroxy দিন
formula ট্যাবে টিপুন
বুলেটযুক্ত bond দেখবেন
বন্ধনের কাছাকাছি cursor রেখে বড়হাতের o লিখুন
o এবং os এর সাব মেনু থেকে o নির্বাচন করব
oh group বন্ধনের সাথে যুক্ত হয়েছে
save বোতামে টিপুন
এখন তালিকা দেখতে new তে টিপুন
oh residue তালিকায় যুক্ত হয়েছে
window বন্ধ করতে close বোতামে টিপুন
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে
এখানে আমরা শিখেছি:
preferences সম্পাদন করা
টেমপ্লেট পরিচালন করা প্রস্তুত টেমপ্লেট নির্বাচন এবং ব্যবহার করা
নতুন template যোগ করা
residues ব্যবহার করা এবং to সম্পাদন করা
টেমপ্লেটের তালিকা থেকে saccharides নির্বাচন এবং ব্যবহার করুন
অন্যান্য residues অন্বেষণ করুন
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য